sbhs হল single board heater system
এখানে scilab এবং sbhs in মাঝে serial যোগাযোগ স্থাপন করা scilab
step test পরীক্ষণ করা
এখানে windows 7 operating system এবং scilab 533 ব্যবহার করছি
আপনি www scilab org থেকে scilab download করতে পারেন
scilab সংস্থাপিত করতে
এগোনোর আগে introduction to xcos connecting sbhs to compute দেখা উচিত
প্রাসঙ্গিক টিউটোরিয়ালগুলি spoken tutorials website এই শৃঙ্খলায় উপলব্ধ
শুরু করতে scilab step test code download করতে have একটি web browser খুলুন
অ্যাড্রেস bar লিখুন: oshardware in sbhs প্রকল্পে এবং তারপর downloads link click করুন
sbhs local code সেশনে উপলব্ধ file download করুন এবং file ডেস্কটপে সংরক্ষণ করুন
লক্ষ্য করুন ডাউনলোড করা file zip ফরম্যাটে থাকবে
এই file right click করুন এবং extract here চয়ন করুন
scilab codes local named folder তৈরী হবে
এখন আমরা আমাদের পরীক্ষণ করতে প্রস্তুত
নিশ্চিত করুন sbhs কম্পিউটারের সাথে জুড়েছে এবং on হয়েছে
প্রথমে sbhs কে communication port number এসাইন করা যাচাই করব
এটি করতে my computer এ ডান click করুন এবং তারপর properties এ click করুন
একটি window খুলবে এই window device manager a click করুন
লক্ষ্য করুন windows 7 এর চেহারা এবং অনুভূতি অন্য windows ভার্সনের থেকে সম্পূর্ণ ভিন্ন
আপনার সেই ধাপগুলিও রূপান্তরিত করার প্রয়োজন হতে পারে যা এখানে দেখানো windows version সাথে অনুকূল
device manager কম্পিউটারে হার্ডওয়্যার যন্ত্রের তালিকা দেখাবে
ports com & lpt বিকল্পতে যান
এটি এখানে রয়েছে এটি খুলতে এতে double click করুন
আপনি rs232 ক্যাবল জুড়ে থাকলে communications port com1 দেখুন অন্যথায় usb serial port দেখুন
rs232 জুড়তে port সংখ্যা বেশিরভাগ com1 থাকে
usb জুড়তে এটি অন্য কোনো নম্বরও হতে পারে
যথাযথ com নম্বরটি note করুন; আমার ক্ষেত্রে এটি com14
কখনো কখনো usb cable জোড়ার পর আপনি দুই digit com port number পান
serial tool box the board এবং কম্পিউটারকে জোড়ে কেবল একক সংখ্যাযুক্ত port number পরিচালনা করে
তাই com port number পরিবর্তন করা প্রয়োজন
এখন আমি com port number বদলানোর পদ্ধতি দেখাই
সেই নির্দিষ্ট com port double click করুন
port settings ট্যাবে এবং তারপর advanced এ click করুন
com port number dropdown মেনুতে port নম্বরটি any যে কোনো এককdigit number চয়ন করুন
windows এও দেখাতে পারে যে সকল ports এখন ব্যবহৃত হচ্ছে কিন্তু বাস্তবে এটি শুধুমাত্র পুরানো status
অন্য কোন usb যন্ত্র যুক্ত no থাকলে আপনি জোর করে বিশেষ com port number ব্যবহার করতে পারেন
এই সেটিংস প্রয়োগ করতে ok তে click করুন
properties window বন্ধ করতে ok তে click করুন
device manager এবং বাকি উইন্ডোগুলি বন্ধ করুন
এখন sbhs দ্বারা একটি step test পরীক্ষণ করতে স্যাইলাব configure করার পদ্ধতি scilab
scilab local codes folder যা ডেস্কটপে সংরক্ষণ করেছি তা খুলুন
step test folder খুলুন
ser underscore init dot sce file যান এবং এতে double click করুন
এটি নিজেই সাইল্যাবকে launch করবে এবং file scilab editor খুলবে
এই file না খুললে file মেনুতে তারপর open a file a click করুন
ser underscore init file চয়ন করুন এবং open এ click করুন
scilab workspace এ যান এবং নিম্ন commands নিষ্পাদিত করুন
লিখুন: get d space dot dot slash common underscore files এবং enter টিপুন
তারপর লিখুন: exec space dot dot slash common underscore files slash loader dot sce এবং enter টিপুন
এটি ম্যাসেজ দেয় যে এটি serial port toolbox লোড করেছে
scilab editor যান
ser underscore init dot sce file ser line যান যা ভ্যারিয়েবল port2 in মান জিজ্ঞাসা করে
port2 ভ্যারিয়েবলের value নির্ধারিত com port number দ্বারা বদলানো প্রয়োজন
port number set number দ্বারা বদলান যা চিহ্নিত করেছেন বা কিছুক্ষন আগে set করেছেন
নিশ্চিত করুন এটি একক উদ্ধৃতিতে রয়েছে
এই file বিষয়বস্তুতে any কোনো পরিবর্তন করবেন না
এখন file সংরক্ষণ করুন
menu bar file নিষ্পাদিত করতে execute বোতামে click করুন
scilab workspace a com port opened পাবেন
তবে এটিও সম্ভব যে আপনি একটি error পাবেন
আমি slides ব্যবহার করে ব্যাখ্যা করি একটি কঠিন error পরিচালনা করা
এখন slides ফিরে আসি
tcl/tk in ক্ষেত্রে সম্পর্কিত error দেখায় sbhs in সাথে জুড়িত usb ক্যাবল আবার জুড়ে in file আবার execute করুন
com port সংখ্যা বদলে গেলে এটি যাচাই করুন
এটি এখনও কাজ না করলে scilab পুনরায় চালু করে প্রক্রিয়া পুনরাবৃত্তি করুন
scilab workspace এ নিম্ন commands প্রয়োগ করুন
লিখুন: exec space step underscore test dot sci এবং enter টিপুন
তারপর লিখুন: xcos space step underscore test dot xcos এবং enter টিপুন
এটি step test পরীক্ষণ করতে নির্মিত xcos interface চালু করবে
blocks এ double ক্লিক করে block parameters বদলাতে পারেন
আপনাকে প্রথমবার প্যারামিটার না বদলানোর সুপারিশ করা হয়
xcos window মেনু বারে simulation বিকল্পতে click করুন in start বিকল্প চয়ন করুন
xcos file সফলভাবে সম্পাদিত করে তিনটি graphs সাথে একটি plot window দেখাবে
প্রথম graph হল heater in percentage
দ্বিতীয় graph fan in percentage এবং
তৃতীয় graph temperature in degree celsius
নোট করার কিছু জিনিস আছে আমি slides যাই
image দেখানোর মত sbhs ডিসপ্লেতে fan heater এবং temperature দেখায়
লক্ষ্য করুন graph দেখানো মানগুলি sbhs ডিসপ্লেতে দেখানো মানের একই হবে
এটি case না হলে এর means হল scilab এর sbhs এর সাথে যোগাযোগ হয় না
আপনি you যাচাই করতে পারেন যদি leds নিয়মিতভাবে ঝলকানো you
আপনি you image দেখানো sbhs এ usb connector আগে you leds পাবেন
এটি বাস্তবিক পরীক্ষণ এবং ফলাফল দিতে কিছু সময় লাগবে
আমি কিছুক্ষনের জন্য recording থামাবো
পর্যাপ্ত সময়ের জন্য পরীক্ষণ running করার পর অন্তিম graphs এটির মত দেখানো হবে
আমরা দেখতে পারি তাপমান step change we প্রতিক্রিয়া করেছে
বেশিরভাগ প্রক্রিয়া যা দেখেছি সেটি কেবল file এক্সিকিউট করার মাধ্যমে সম্পন্ন হয়
আমি এই file দেখাবো step test folder যান
scilab লঞ্চের thr xcos খোলা পর্যন্ত steps start sce file দ্বারা নিষ্পাদিত করা যায়
আমি slides ফিরে যাই
start dot sce file ব্যবহারের সুপারিশ প্রক্রিয়ার দৃঢ় বোধগম্যতা পাওয়ার পরই দেওয়া হয়
এই file অনুমান করে ser underscore init dot sce file দেওয়া port number সঠিক
এখন পরীক্ষণ বন্ধ করতে xcos window menu bar উপলব্ধ stop বিকল্পতে click করুন
পরীক্ষণ সম্পন্ন করার পর এখন sbhs reset করি
এটি আবার ব্যাখ্যা করতে আমি slides যাই
ছবিতে দেখানোর মত sbhs a reset push বোতাম দেওয়া হয়েছে
reset করতে 1 to 2 সেকেন্ডের জন্য reset বোতাম টিপুন এবং তারপর এটি ছাড়ুন
reset অপারেশন heat 0% এবং fan 100% করে
যদিও lcd তে উভয়ের জন্য 0 দেখায়
এই পরীক্ষণের জন্য ডেটা file step test folder সংরক্ষণ করা হয়
আমি এই file দেখাই
ডেটা file name time stamp ফরম্যাটে রয়েছে
date file name year month date hours minutes seconds dot txt হিসাবে পড়ুন
এখন data file বিষয়বস্তু খুলে আপনাকে দেখাই
এটি প্রতিটি স্যাম্পলের জন্য heat fan এবং temperature ভ্যালু রাখে
তাই এই file বিশ্লেষণের উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে
সংক্ষিপ্তকরণ করি
এখানে শিখেছি scilab এবং sbhs in মাঝে serial যোগাযোগ স্থাপন করা
step test পরীক্ষণ করা
নিম্নলিখিত link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় video download করে দেখুন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
বিস্তারিত তথ্যের জন্য আমাদের ইমেল করুন
প্রকল্পটি ভারত সরকারের nmeict mhrd দ্বারা সমর্থিত
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য